জি বাইরের দেশের মধ্যেও অনেক মানে যেগুলা আধুনিক country আসে, ওগুলোর মধ্যে মানে তারা school এর মধ্যে এই ব্যবস্থা গুলো রাখে। কিন্তু আমাদের এখানে তো শুধু খেলা মানে যেগুলা খেলা আসে, মানে বিভিন্ন সময় খেলার অনুষ্ঠান করে। এগুলো ছাড়া মানে কোন এরকম আমাদের জানার মধ্যে এরকম যাওয়া হয় না।

সাধারণ শিক্ষা, ইসলামী শিক্ষা, আমাদের ই~ ইংরেজি শিক্ষা সবগুলোই আমাদের দরকার আসে। উচ্চ মাধ্যমিক, প্রাক বিশ্ববিদ্যালয়ের সবই। এগুলা আস্তে আস্তে ছোট থেকে শিখাইতে হবে। জানতে হবে ওদেরকে। এজন্য আমাদের teachers training এর ও দরকার আসে, বাচ্চাদের দরকার আসে জানার। জি তা আপনি কি মনে করেন , এ ব্যাপারে? জি আমি মনে করি মানে সব~ সব কিছুর ব্যবস্থা রাখা। যেমন ধরেন schoolএ একটা school এর মধ্যে দেখা গেল অনেকগুলো school এর মধ্যে, ইস~ শুধু english কে বেশি প্রাধান্য দেয়। যেমন ধরেন english medium আসে, অনেকে আছে শুধু english medium এর মধ্যে পড়ে। কিন্তু বাংলা~ english medium এ পড়ে কিন্তু সে বাংলা জানে না। কিন্তু সে হচ্ছে যে একজন Bangladeshi, তার বাংলা জানাএ~ একেবারেই জরুরী। কিন্তু সে,

ওকে ইসলামী শিক্ষা তারপরে এই যদি ওটা বাংলা medium হয় তাহলে ওখানে en~ english পড়ানো হয়, english medium হলে ওখানে আর দুইটা রাখা মানে সময় নিয়ে ওগুলো রাখা। অনেক সময় দেখা যায়, english medium কিন্তু ওখানে অ~ অন্য কোন subject থাকে না। যেমন ধরো বাংলা থাকে একটা দুইটা আর বেশিরভাগ সবকিছু english। তো এক্ষেত্রে sir দের হচ্ছে মানসিকতার পরিবর্তন দরকার আসে। তাদের পাঠ্য বই এর ও পরিবর্তন দরকার আসে এবং guardian দেরও বোঝানো উচিত যে তুমি যেহেতু Bangladeshi তো তোমাকে বাংলা ভাষাটাও শিখতে হবে।

জি, সাথে সাথে সেটা মানে যেটা শিক্ষা commission আছে ওনাদের সাথে খবর নেওয়া দরকার। মানে আমরা যে board আছি আমা~ আমাদের দেশের মধ্যে কি হচ্ছে, কি করলা আরো উন্নত হবে? এরকম আমাদের খোঁজখবর নিতে হবে। কারণ আমা~ আমাদের দেশের যদি কোন কিছু উন্নত হয় তাহলে আমাদের দেশের আরো উপ~ উপকার হবে। কারণ দেশের কোন একজন নাগরিক যদি কোন ভালো কিছু শিখে তাহলে~ তাহলে তো আমাদের দেশের উপকার হবে। হ্যাঁ আর আমাদের পাশাপাশি বাচ্চাদের পাশাপাশি আমাদের গণশিক্ষা যেটা আছে, অনেক মানে শিক্ষকের যে মানে বাচ্চাদের বাবা মা তাদেরও হচ্ছে অনেক সময়

তাহলে তারা মোটামুটি মানে আমি মনে করি সবকিছু শিখে যাবে, মানে school এর মধ্যেও ভালো হবে, sirএর guide পেলেও তারা ঘরের মধ্যেও অভিভাবকরা কিছু guide পেল, তাহলে তারা আরো উন্নত হবে। হয়ে গেসে না , পনেরো minute? জি আমার নাম প্রিয়া মণ্ডল। আমি Telecom ব্যবস্থা নিয়ে এখন কথা বলতে চাই ।এখন দেশের প্রধান পরিষেবা হল Telecom ব্যবস্থা। এখানে প্রতিটি Family তে আমরা এখন প্রতিটি Family তেই এখন এই Telecom ব্যবস্থা আ প্রযোজ্য উম্ কারণ এখন mobile phone টাই হচ্ছে Main যেখানে একে অপরের সাথে communicate করতে পারে। এখন প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে Communicate করতে পারে এই Telecom ব্যবস্থার মাধ্যমে Even বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে আ একটা high profile job পর্যন্ত এখানে আ telecom ব্যবস্থা Use হয় Even দূরে থেকে দূরে মানুষদের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্যও আমরা এই আ Telephone আমরা Use করি। Then এখন যেমন আগেকার দিনে চিঠি বা আ চিঠির মাধ্যমে আমাদের কথা বার্তা আদান প্রদান করা হত তো এখন সেই ব্যবস্থাটা থেকে এখন এই Telephone ব্যবস্থা শুরু হওয়ার পরে সেটা ভীষণ ভাবে আমাদের কাছে আ সহজলভ্য উপায়ে হয়ে গেছে যে আমরা একে অপরের সাথে খুব ভাল করে communicate করতে পারি। তো Telecom ব্যবস্থা আমাদের জন্য ভীষণ ভালো একটা আ Positive একটা দিক

হ্যাঁ, কিরে শর্মিষ্ঠা তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোর খবর কী চিরঞ্জিত? এই তো আমারো চলছে, বলছি কী তুই status এ যেটা দিয়েছিস তার জন্যে phone করলাম

কী এইসব কী করছিস ‍status এ?

এই যে তুই status এ দিয়েছিস যে ওর নাম কী বলে তে~ তিনশ টাকা জমা দাও তারপর বাড়িতে হো বসে আহ কাজ পাবে আহ work from home এর মতন বাড়িতে করতে হবে এইগুলা কী? আমাকে এরকম পাঠানোতে আমি এত্ত বোকা হয়ে গেছি তুই just image~ imagine করতে পারবি না

এরকম মানে পুরো উল্টো পাল্টা message দিয়ে তার মধ্যে যদি involve হয়ে যাই তার পর যদি এতটুকু harass হতে হয় তার থেকে পুরো কি হয়েছিল ব্যাপারটা শুনতে পারলাম না আরেকবার বল। ব্যাপারটা হল আমাকে এরোকম করে phone করেছে, এই এই ব্যাপার আপনে এরোকমভাবে তা status এ যেটা দিলাম অনেকগুলো তো দিয়েছি যেটা ওটা আমার মনে নেই যাইহোক ও~ ওই হিসেবে আমাকে অনেকগুলো এরম করে phone এসছে আহ উম

আমি তোকে যে যে~ যেটা দেখে বলছি সেটা হচ্ছে pen packaging pen অ্যাঁ তোর হচ্ছে এই যে আহ pen packet করতে হবে ওই ধরনের একটা ad দিয়েছিলি যে

হ্যাঁ হ্যাঁ একটা ওরকম দিয়েছিলাম আরেকটাও আছে ওই টার কথা পরে বলছি, ওরকম ভাবে আমাকে বলেছে আমি সেরম ভাবে উম উম তৈরি হয়ে ওরোকমই করেছি তারপরে last এ গিয়ে দেখি ultimately সব fake।

সব fake ওখানে টাকা invest করার পর last এ গিয়ে দেখি সব উল্টো পাল্টা হ্যাঁ আমার প্রচন্ড harass হতে হয়েছে আর তারপরও invest করেছিলাম প্রচুর আমার loss হয়ে গেছে এগুলো একদম বাজে জিনিস এগুলো তে কোনদিনও আমিতো সবসময় বলবো এগুলোতে কোনোদিনই like বা কোনোদিনও follow এইসব কিছুতে মাথা ঘামাতেই নেই এসব একদম totally fake হ্যাঁ totally fake মানে কতগুলো আবার ঠিক হয়।

হ্যাঁ, আমিতো ভাবলাম তুই Whatsapp এ status দিয়েছিস তারপর দেখলাম তুই সঙ্গে সঙ্গে status টা delete করে দিলি। এই জন্য তো কোন status টার কথা বলছিস? কি হয়েছিল তুই কি বললি কি একটা তোর সঙ্গে হয়েছিল? আমাকে এরকম করে phone করেছে হ্যাঁ phone করে আমাকে এরম ভাবে বললো আপনার এই এই ব্যাপার আপনি এরকম যদি Payoneer এরোকম ই করতে চান আপনার এরোকম একটা এর এই কাজটা করতে হবে work from home এটার জন্য ঘরে আপনি work from home.

তার জন্যে উম laptop এর দরকার laptop নেই তাই না আপনার ওটার জন্য আমি laptop কিনেছি তারপরেও যদি ultimately জিনিসগুলা যদি fake হয় সে টাকাটা তাহলে

ঐ payment issue এর জন্য আমি একটা তখন আমার হচ্ছে এরকমি একটা

এদের আর কাজকর্ম নেই, এদের এই সৎ পথে কোনো কাজ করতে পারে না।

তিনশ ‍টাকা করে পেতে থাকে ধর তিনশ টাকা তো~ তোকে তিনশ টাকা নিল এবার তুই কি করলি আরো পঞ্চাশজনকে ওকে জোগাড় করে দিলি ফলে কত টাকা profit বলতো এরমভাবে কত লোক একদিন মুরগি হচ্ছে! এরমভাবে আরেকটা এসছিল এসে pho~ phone এসছে আমার phone এসে বলছে এরকম work from home তার জন্য একটা কলকাতায় এর ইয়ে নেতাজি stadium এ একটা function হবে সেখানে একটা বড় rank এর officer আসবে ওখানে এসে lecture দেবে । ঠান্ডা লেগেছে ? হ্যা খুব ঠান্ডা লেগেছে। উম একটু গরম উষ্ণ জলে একটু আদা খেতে পারো। হ্যাঁ ওষুধ এনে খাব। তা ওষুধের থেকেও ঘরে কাড়হা যেটা বলে কাড়াটাই খুব ভালো হয় গরম জলে একটু আদা দিয়ে একটু রং চার মত চাপাতা দিতি না রং চা দিয়ে আদা দিয়ে একটু লবঙ্গ এলাচ এসব দিয়ে খেলেও খুব গলায় ঠান~ভালো লাগে তা এরকম phone করাতে নেতাজি stadium এ এরকম যেতে হবে নটার মধ্যে ওখানে পৌছাতে হবে সে সকাল বেলা fresh ready টেডি হয়ে tiffin নিয়ে গেছি এখানে খাওয়ারে ই হবে না অনেক সমস্যা। নিয়ে গিয়ে নটা থেকে still আমরা নটায় সেখানে পৌছে গেছি তার থেকে যে এগারোটা সাড়ে এগারোটার বেশি বেজে গেছে কেউ আস~ মানে লোক প্রচুর মানে যারা main তাদের হাত দিয়ে আমি ticket নেব তারপর আমি ঢুকতে পারবো ।

তারপরে সেই বসে বসে ম~উনাকে তো আমি চিনি না phone এ contact.

কোনো রকমভাবে ঢুকলাম ঢুকার পরে দেখি চতুর্দিক লোক ভর্তি একটা বড় একটা দুটো লোক আসলো আমি আমরা উপরে ছিলাম নিচে stadium টার ওখানে দুজন আসলো এসে lecture ফেকচার দিল। তারপরে আরেকটা professor আসলো lecture দিলো অল্প। lecture দেওয়ার পর দুটো function হল নাচল নুচল তার উপর আমরা decision নিলাম না আমার সাথে আরেকজন গেসিলো এগুলো সে product বেচা কেনা এসবের ব্যাপারে সেটা বুঝলাম।

তারপরে যে এখানে থাক তো ঠিক না। তাতে একটা program হল বলে program টা তে আমরা আহ এই তো dance এর program হচ্ছিল ওটা আমরা শেষ করে তারপর আমরা চলে এসছি আর ওই যার through তে গেছিলাম ওকে আর phone ই করি নাই। সে তারপরে phone করেছে আপনারা এখান থেকে বেরুবেন না যখন যখন বের হবেন তার আগে আমাকে আমার সাথে দেখা করে যাবেন আমার তো খুব urgently ছিল আমি তো এখান থেকে বেরিয়ে গেছি আমরা তো বেরিয়ে গেছি আর gate এ বলাই ছিল আপনারা বের হচ্ছেন আর কিন্তু ঢুকতে পারবেন না ঠিকাছে আমরা তো আশপাশ খুঁজেই পাচ্ছি না আর সব দিকে তো তালা দেওয়া এখন আহ A B C D E E কি number ই দিয়ে এগুলো gate লাগানো ।

তা আমরা তারপরে main gate দিয়ে যখন খুঁজে খুঁজে খুঁজে খুঁজে বেরুচ্ছে দেখি ভেতরে অনেকেই রয়েছে কিন্তু আমরা তো বেরিয়েই গেছি আমাদের সাথে আর একজন না দুজন ছিল উনিও বেরিয়ে গেছে। তখন বলছে আপনারা কি বেরিয়ে গেছেন? আমি বললাম হ্যাঁ বেরিয়ে যাব। আহ তখন উম gate এ বলছে এখান থেকে বেরিয়ে গেলে কিন্তু আর ঢোকা যাবে না। আমি বলছি না না আমরা আর ঢুকবো না। just আমরা gate টা cross করে রাস্তাটা cross করেছি phone এসেছে hello আপনারা কোথায়? আহ আপনারা কিন্তু বেরুবেন না আপনাদের program টা কেমন লাগলো আর যাওয়ার আগে আমার সাথে অব্যশই দেখা করে যাবেন। আমরা তো actually এ first এ বলেছে ঠিক আছে তারপরেও বললাম না আমরা তো actually বেরিয়ে এসেছি আমদের তো দরকার ছিল। তা আপনাদের কেমন লেগেছে? আপনাদের feedback চাইলাম bla bla bla অনেক কিছু বলেছে।

ঠিকাছে আমরা একটু ব্যস্ত আছি আপনাকে আমরা পরে phone করব । পরে আর phone ও করি নি উনারাও বুঝতে পেরেছে এগুলো সব এমনেই fake ও তার আগে বলেছে আপনারা account এ পঞ্চাশ টাকা করে পাঠিয়ে দেবেন আবার বলেছে আপনাদের gate এ এগুলো আবার back করা হবে । ঠিকাছে তা জম্মের বৃষ্টি তারপর তো ঢুকে গেলাম back করবে কোন হিসাবে? তারপরে কি হল আবার পরবর্তী time এ যখন আবার ও মেয়ে দুদিন phone করল আমি তো received করি নি একটা ভাল লোকের সাথে তা এটা একটু ঠাপ না দেবে তাদের সাথে তো কথা না বলে তো লাভ নেই। একটা লোককে করে phone টা দিলাম তখন উনি কথাবাত্রা বলে তখন বললো আপনি যে বললেন এর আপনারা এক হাত দিয়ে ticket দেবেন আরেক হাত দিয়ে আপনারা পঞ্চাশ টাকাটা back করবেন

এটা কিন্তু আহ loss হল । এটা কিন্তু লাভ হল না । হ্যাঁ তা এরকম এসব থেকে এসব থেকে একদমই মাথা মারতে নেই একদমই মাথা মারতে নেই আমি এটা নিজে~নিজের own experience থেকে বলছি । আরে আমার আমার একবার কী হয়েছিল জানিস? আহ shopping করতে গেছিলাম এবার shopping করতে গিয়ে বাজার কলকাতায় আমাদের বাজার কলকাতায় shopping করতে গিয়ে তা তোর হচ্ছে ওখান থেকে আমাকে একজন নাম বললো কী আপনাদের আমদের lucky draw হচ্ছে আপনারা আমাকে number দিন। তো বাজার কলকাতায় থাকে কী বলতে পাঁচ হাজার টাকার বেশি shopping করলে lucky draw হয় ওরা তখন এর number লিখে তো নাম টাম লিখে ওরা সঙ্গে সঙ্গে তোর সামনেই হয় যে lucky draw টা করে এবার যার নামে উঠল সে একটা gift পায় সঙ্গে সঙ্গে তোদের সাম~ সামনেই করে বা হয়তো কাউকে বলে দশ minute একটু wait করে যান এখনি lucky draw শুরু হবে হ~ হয় এবার ওখানে আমরা lucky draw এ দেয়ার পর আমরা তো কিছু পেলাম না অন্য লোক পেল অন্যজন একটা trolley bag পেয়েছিল। তা এর তোর হচ্ছে এবার আহ আমাদের আরিকজন বললো যে আপনাদের number টা আমাকে দিন আমাদেরও lucky draw হয় আহ ঠিকাছে number দিয়েছি এরপর বাড়ি চলে এসছি পরেরদিন আমাকে phone এসছে। phone আসার পর আমাকে বলছে যে আপনাদের lucky draw এ তো আপনারা selected হয়েছেন আপনাদের আহ আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে আমদের nearest একটা জায়গা সেখানে আসতে হবে।

কী হল আমি কী করে যাব আমা~ আমার তো আমি তো married ও নই তখন বলছে ঠিকাছে তালে আপনার বাবা মা কে পাঠান। তারপর আমি আমার বাবা মাকে পাঠালাম। আমি বললাম যাও গিয়ে দেখো এর কী ব্যাপার হয় তারা বলল ঠিকাছে। এবার ওখানে যাবার পর বাবা মাকে দু’ঘন্টা বসিয়ে রেখেছে দু’ঘন্টা বসিয়ে রেখে life insurance এর সম্পর্কে জ্ঞান দিয়ে যাচ্ছে। আপনারা life insurance করান আপনারা এই করান ঐ করান এবার জবরদস্তি শুরু করে দিয়েছে। আপনারা সবাই ওখানে যারা যারা রয়েছে এমন ওদের hip~ hypnotize করেছে ওরা সবাই interested হয়ে গেছে সবাই নিজেদের মতন পাঁচশ টাকা কেউ হাজার টাকা কেউ দু’হাজার টাকা এরমভাবে invest করে life insurance এর জন্য interested হয়ে গেছে । এবার আমি তো বাবা মাকে phone করে যাচ্ছি এবার ওরা ওখানে phone allow করছে না যে বাড়ির কারো phone এলে allow করবে না বেরুতেও দিচ্ছে না যে পুরো meeting টা শেষ করবে তারপর তারপর আমার বাব মা বলেছে যে হ্যাঁ আমরা interested আছি কিন্তু আমরা এখন তো টাকা পয়সা দিতে পারছি না। সে~ সেহেতু আমরা আমরা কালকে এসে জমা দেব। বলছে ঠিকাছে কালকে কিন্তু মনে করে এসে জমা দেবেন। বলছে ঠিকাছে। তারপর বাবা মারা যখন বেরুচ্ছিল তখন ছয়টা cup এর বাটির set দিয়ে দিয়েছিল হাতে যে আপনাদের gift.

হ্যাঁ আপনাদের gift এবার আমার বাবা মা সেটা নিয়ে চলে এসছে। ঠিকাছে এবার gift নিয়ে চলে এসছে। তারপর আবার একদিন আবার আমার একটা এরম হয়েছে সেখানে আমার থেকে phone এসছে phone আসার পর আমাকে বলছে কী আপনাকে আসতে হবে আপনাকে আসতে হবে। আমি বলছি না আমার কেউ married নই আমি married নই। বলছে married নই বাবা মাকে পাঠান। এবার আমি বলছি কী আম~ আমি তো তখন বুঝতে পারলাম যে বলছে আপনার বাবা মা।

আপনার বাবা মা তো এসে নিয়ে গেছে কাঁচের বাটি plate gift নিয়ে গেছিল আমাদের । তখন আমি বলছি কী না আমার বাবা মা যেতে পারবে না আমার বাবা মা এখন শিলিগুড়ি থাকে কলকাতাতে থাকে না। আরে সেইদিন জানিস কী হয়েছে Facebook এ আহ Facebook এ একটা post দিয়েছে work form home তোর হচ্ছে work form home বেশি কিছু করতে হবে না ধুপ ধূপের packet করতে হবে বাড়িতে বসে । এবার যেহেতু lockdown time ছিল তখন আমিও interested হয়েছিলাম এবার আমিও এর বলছে এই number এ phone করুন আমরা কাজ ইয়ে কাজ বাড়িতে গিয়ে পৌছে দি বাড়িতে পৌছে দি

তখন বলছে ও আচ্ছা তুমি interested? ঠিকাছে তালে একটা কাজ কর তোমার আধার card এর ছবি পাঠাও PAN card এর ছবি পাঠাও। আমি পাঠালাম আধার card PAN card এর ছবি। পাঠানোর পর উনি একটা উনার Whatsapp এ একটা তোর হচ্ছে ঐ দিয়েছে logo যেমন আমরা Phone pay করি না তেমন ভাবে যেমন দোকানে থাকে সেই সব ওই একটা ID দিয়েছে ওখানে বলছে ছয়শ টাকা পাঠিয়ে দাও। ওখানে ছয়শ টাকা পাঠালে ওটা approve হয়ে যাবে ।

তারপর আমার কী হবে আমার ছয়শ টাকাটা তো বেকার চলে যাবে। এই টাকা টুকার line এ যেতেই নেই।

আর মানুষ অনেক মান~ মানুষ আছে বোঝে না না আমরা হয়ত বুঝছি এখন এই situation এ বুঝছি কিন্তু হয়না বোঝা যায় না। ন্যাড়া বেল তলায় একবারই যায় আমরা ন্যাড়া একবারই গেছি তারপরে কি যাব?

না না এখন ভাত হলো।

ভাল হচ্ছে তোর এইদিকে রান্না হয়ে গেছে তোর কথা বলাও হয়ে যাচ্ছে । না আমি ভাবলাম আবার disturb হচ্ছে নাকি কমিয়ে দিয়ে চলে এসছি। না না। কেন disturb হবে? আম~আমি তো শুনতে পাচ্ছি ঠিকঠাক। বলছি এরকম আরেকদিন আমদেরকে ঐ হয় না phone এর মধ্যে মাঝে মাঝে আসে আপনার phone number টা lucky draw হয়েছে।

আপনি first হয়েছেন এত লোকের মাঝখানে এই জাগায় আসুন তা আমরা প্রথম প্রথম একটুখানি দুর্বল হয়ে গেছি আরকি phone এর মধ্যে এসছে phone করে তো বলছে হ্যাঁ আপনি first হয়েছেন এই জাগায় আসেন তা মনে নেই অনেক বছর আগে। কোন একটা জাগায় বলেছে আমরা গেছি হ্যাঁ আমরা গেছি যাওয়ার পরে তারপরে দেখি কী বসিয়ে রাখল main ওই একই একই সব একই ভাল gift দেবে ও বাবা last এ গিয়ে দিয়েছে একটা কাঁচের বাটি! loughing same same. আগে এই কাঁচের বাটির popular প্রচুর ছিল বিয়ে অনুষ্ঠানে কিছু হোক না হোক চল্লিশ টাকা আশি টাকা দিয়ে কাঁচের বাটি। হ্যাঁ ওই কাঁচের বাটিতেই উম packet করে দিয়ে দিতে পারলে ভাল হয়। হম হম হম তারপর তো অনেকেই আবার return এটাই আবার অনেকেই back করেছে তাইনা। ঠিকাছে চল পরে আবার কথা হবে বুঝলি তো আমাকে কেউ

হ্যাঁ হ্যাঁ আমাকে ডাকছে নিচ থেকে ঠিকাছে ta-ta.

কি রাজেশ কেমন আছিস? এই ভালো আছি। তুই কেমন আছিস বল। এইতো চলে যাচ্ছে আমারও। আর তোর খবর বল, বাড়ির সব কেমন আছে? বাড়ির সব ভালই আছে, তোর বাবা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে রে। আর তোর খবর বল, কাজ কাম কেমন চলছে? কাজকর্মে যা পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে বুঝলি, সামনে পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা করেছিস? পড়াশোনা সেরকম হয়নি। যেটুকু পড়েছি preparation দিয়েছি তার মধ্যে যদি হয়ে যায় তো ভালো। না হলে তো পরিস্থিতি খারাপ।

আমার পরীক্ষা ধর একটা third year এ second year complete হবে তারপর third year এ আমার পরীক্ষা আছে । দিয়ে দু তিন মাস পরে হবে। ও মানে এখন তো ধর সেরকম মানে বেশি সময় তো বলতে গেলে নেই, আবার অনেক সময় ও আছে। তো ঠিকই আছে করে নিস হয়ে যাবে।

এইতো রে bank এ যাবো ভাবছিলাম একটা bank এর খাতা খুলবো, bank এ account তৈরি করব নতুন তো, তো যাই। আমিও তো সেরকম ওতো জানিনা তো, তাই জন্য আর কি যাব। তো এমনি দেখলাম তোকে একবার ফোন করি তো বল, তুই কি জানিস কিছু bank এর ব্যাপারটা তে? bank এর ব্যাপারে সেরকম জানিনা। তা কোন bank এ খুলবি account? bank~ bank এ দেখি কোন bank ভালো হবে কিনা, আমি তো সেটাও জানি না এখন। তো দেখছি কোনটা কি হয়, তো তুই কি জানিস তোর কোন bank এ account আছে নাকি?

ও তোর SBI তে account আছে? তাহলে ভালো, তাহলে SBI তে করলেই তো মনে হয় হয়ে যাবে। হ্যাঁ SBI ও করা যায় সরকারি bank তো, বেসরকারি করবি না সরকারি? বুঝতে পারলাম না। আর একবার বল। বলছি বেসরকারি bank এ account করবি? না সরকারি? আমি তো ভাবছি যে private bank এ একটা account খুলবো তো private bank কি কি আছে তোর জানিস? private bank টা সেরকম কিছু জানি না, তো আমার একটাই bank আছে SBI ও আচ্ছা। তো আমি ভাবছিলাম তোর এতে কি বলে ICICI তে না হলে HDFC তে খুলবো করছিলাম। তো দেখা যাক। তো আমাকে বাবা বলল যে Union এ খুলতে। তো Union টা ও মনে হয় ভালই আর কি।

হ্যাঁ তো যাইহোক গে, আমি সেরকম অতো জানিনা। তো আমাকে বল্লা হলো যে ওটা তেই করতে, তো আমি ওটাতেই করব ভাবছি। হ্যাঁ হ্যাঁ করলেই ভালো। হ্যাঁ তো কি কি কাগজপত্র লাগে কিছু এসব জানিস তুই?

হ্যাঁ হ্যাঁ বল আরো কি কি লাগবে? aadhaar card, আহ passport size এর দু copy ছবি

আর PAN card থাকলে PAN card লাগবে PAN card

PAN card লাগবে তো আর আমার তোর লেগেছিল PAN card ছিলনা তখন আমার ration card ই ছিল। আগে যখন করেছিলাম ration card এর মধ্যেই হয়ে গিয়েছিল। আর, ও একটা mobile number লাগবে বুঝলি ও আচ্ছা mobile number লাগবে। mobile number টা কি আমার দিতে হবে না বাবার দিতে হবে? না mobile number টা কি তোমার দিলে সবচেয়ে ভালো হয়। কারণ ওই mobile number এ তো link টাও হয়ে যাবে না, mobile number link করে দেবে। তাহলে টাকা ঢুকবে না ঢুকবে তুমি নিজেই জানতে পারবে। আর যদি বাড়ির দাও তাও হবে বাড়ির number থেকেও হবে।

ও আচ্ছা আচ্ছা বুঝেছি ব্যাপারটা। ঠিকই আছে তাহলে। তো দেখি আমার mobile number টাই দেবো কারন হচ্ছে কি বলতো আমার কাছে না

হ্যাঁ ছোট phone গুলো না ছোট phone গুলো অসুবিধা নয়। ছোট phone গুলো হলেই হবে। মানে তো message দেবে তো, একটা message দেবে যে টাকা তুলছে না তুলছে। ধর জানতে পারবে, message এর মাধ্যমে তোমার টাকা এদিক সেদিক হয়েছে,